এটা হলো একটা এস.বি.আই ব্যাঙ্ক । এখানে অনে অ--

রাস্তাতে রাস্তার পাশে-এ ছোট ছোট ঘাস আছে গাছ আছে।

দাড়িয়ে আছে শালা বাইক স্কুটি রাখা আছে মানুষ আছে।